এখানে দেখা যাচ্ছে একটি রাস্তা রয়েছে এবং তার পাশে একটি ব্রিজ রয়েছে এবং তার পাশে কতগুলো গাছপালা রয়েছে এবং তার ডান সাইড - এ ।

কিছুটা দূরে একটি চারচাকা একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার পাশে ।

রাস্তা পারাপার করছে এবং তার সামনে ।

এখানে দেখা যাচ্ছে যে একটি লোক খুব সুন্দরভাবে ফুলের মালা গাঁথছে নানান রকম ফুলের মালা গাঁথছে এবং ।

তার আবার বা সাইড -এ একটি বড়ো গাছের মতন গোলাপ ফুল রয়েছে তবে ।

কালার প্লাস্টিক -এ তাঁবুতে রাখা রয়েছে খুবসুন্দর লাগছে ।

তার সামনে দিয়ে একটি টাওয়ার রয়েছে তার পাশে দিয়ে দিয়ে একটি রাস্তা রয়েছে ।

তার সামনে গাড়ির ছোট বাচ্চাদের গাড়ি ।

খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ।